এ এখানে অনেকগুলো টমেটো আছে আর এগুলো টমেটোই মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে টোমেটো -ও যাইহোক অন্য কিছু হতেও পারে।

তো এখানে জায়গাটা খুব ভালো লেগেছে কিন্তু জায়গাটা একটু ময়লা আছে পরিষ্কার পরিচ্ছন্ন হলে আরো অনেক ভালো লাগত।

ও এই ছবিটায় আমি দেখতে পাচ্ছি কয়েকটা না অনেকটাই গাড়ি আছে এখানে আর গাড়ির আশেপাশে দু একটা বাড়িও আছে।

তো এখানে আমি একটা রাস্তা দেখতে পাচ্ছি রাস্তা টা হচ্ছে পুরোপুরি ফাকা আছে এর পাসে কোনো কোনো প্রোজেক্ট টজেক্ট হচ্ছে তো পাস টা প্রোজেক্ট টা--

এখানে একটা ভীষণ বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি আর বিল্ডিং -এর অ্যা উম দরজার এখানে অনেক কিছু সুন্দর ভাবে গাছপালা দিয়ে সাজানো আছে। তো বিল্ডিং -টা--

ছবিটা আমি দেখতেই পাচ্ছি না ভালো করে যদি কেউ দেখতে পাও আমাকে বলবে। এটা অনেক কালো কালো লাগছে কিন্তু আকাশ টা অনেক সাদা লাগছে ।

আর এটা মানে বইগুলো অনেক সুন্দর করে গোছানো আছে তো এই লাইব্রেরি তে সবাই যাও সবাই যাও আর সবাই দেখো।

ওয়াও ও কি পশু বটে ঠিক বোঝা যাচ্ছে না দূর থেকে ছবিটা কেউ তুলে অনেক কাছ থেকে তাই বুঝতে পারতাম একটা গাছ আছে একদম কি বলবো আর ।